আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং -টিতে নানা কালার -এর লাইট জ্বলছে।

এখানে অনেক স্টুডেন্ট স্টুডেন্টের মা এবং শিক্ষিকা রয়েছে।

এই ছবিটিতে আমরা একটি পিকনিক স্পটকে দেখতে পাচ্ছি।

এই চার্জে -এ অনুষ্ঠান চলছে।

এই ছবিটিতে আমরা কোনও একটি স্টেডিয়ামকে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো লোক বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামে একটি বড় লাইট রয়েছে সাদা কালারের।

এই ছবিটিতে আমরা চারজন ছাত্রীকে দেখতে পাচ্ছি।

এখানে মন্ডপটি লাল এবং হলুদ কালারের সাজানো রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি জুস -এরও বোতল রয়েছে।

এই ছবিটিতে আমরা কোচবিহার পঞ্চানন বর-বর্মা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি।